এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে আমরা একটি লোহার ঘেরা দেখতে পাচ্ছি এবং এটির পরে একটি মাঠ দেখা যাচ্ছে।

এবং জমিগুলোতে জলও আছে সামনের দিকে আমরা একটি ছোট ঘরকে লক্ষ্য করতে পারছি এবং ঘরটি পাকা ঘর।

এবং আমরা একটি টিনের ঘরকেও লক্ষ্য করতে পারছি।

বাড়িতে আমরা অনেক কাঠের জানালা লক্ষ্য করতে পারছি বাড়ির সামনে আমরা কিছু সাইকেল ও ভ্যান -কে দাঁড়িয়ে থাকতে দেখতে পারছি। বাড়িটির মাঝখানে একটি সাদা রঙের পোস্টার আ--

রাস্তার ম মাঝখানে আমরা একটি অটো দেখতে পাচ্ছি যেটি যাচ্ছে।